একটু বেলার দিকে বেরোলাম দশটা এগারোটা তারপরে চলে এলাম ওটাই ভালো বেশি বেশিক্ষন থাকলে ওতো ওতো আমাদের সময় নেই ওতো সময় দিলে হবে না দিঘার দিঘার যেরকম রাস্তা ওই রকম তাইতো হ্যাঁ হ্যাঁ বোলপুর আমার যাওয়ার অনেকদিনের ইচ্ছা কিন্তু

সেটা তো বটেই একা একা একা একা অতো পারা যাই বলো শুধু একা নয় লোক অনেক হয়ে যাবে কিন্তু তুমি তাকে বলো নিয়ে যাবো তাহলে ঠিকআছে আর যদি বলো না খ আমি খরচা দেব তুই চল শুধু তাহলে তো খুব ভালো কে না চাইবে বিনা বিনা খরচই যেতে তাইনা একটা room ভাড়া নিতে গাড়ি গাড়ি ভাড়াটা না হয় কম ট্রেনে করে যাবো নয় কম ভাড়ায় হয়ে যাবে কিন্তু room ভাড়া নিয়ে থাকতে এবার খাওয়া দাওয়া আছে ঘোরা বেড়ানো আছে খরচা নেই

ঠিক আছে তাহলে একদিন যাওয়া হবে program হোক আচ্ছা ঠিক আছে ঠিক আছে একদিন যাওয়া হোক এই বর্ষায় কোন সময় কোন weather এ গেলে ভালো বলতো আমায় একটু একটু নরম weather এ গেলেই ভালো লাগবে শীতকাল তো যেতে এখন আজ থেকে অনেক দেরি . এই weather এ যাওয়া হবে

হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম রিফাত ভাই অনেক দিন পর call দিলেন কি অবস্থা

আল্লাহামদুল্লিয়া ভাই এটা একটা সম্যসা পরে আপনাকে phone দিতে হলো কি সম্যসা ভাই বলেন? ভাই আমার তো মানে কিছু টাকা ছিল এখুন ভাবতেছি এখুন টাকাটা কি করা যায় কোথায় invest করবো কি না এতো দুশ্চিন্তায় পড়েছি কি করা যায়?

জি জি জি ওই business করে কিছু টাকাটা একটু হাতে ছিল জমাইছিলাম তো এগুলো এখুন কি করা যায় তো amount কত মতো হবে এখুন তো আছে ধরেন বিস্ লাখ এর মতো ওরে আল্লাহ বিষ লক্ষ বিষ লাখ টাকা জমতেছে

তাহলেই তো অনেক ভালোই ব্যাপসা করেছেন তো ও ওটাই চালাই যাচ্ছেন না এখুন চালাই যাচ্ছি তো তবে তো বুঝা বুঝে নিতে হবে তো ব্যাপসার risk আছে যে কখন কি ভাবে বলা যাই টাকা কখন loss খাই কখন zero হয়ে যাবে এই জন্য ভাবতে ছিলাম টাকাটা কিছু জায়গায় রাখি বা কিছু একটা করি ভবিষৎ এর জন্য তাই আপনার কাছে পরার্মশ এর জন্য phone দিলাম আর কি আপনি তো এই বিষয়ে ভালো জানেন আহ তো টাকার amount তো অনেক বোরো আহ হু তো আপনি কি কেমন risk চাচ্ছেন medium risk কি low risk নাকি high risk এটার উপর depend করতেছে এখন কি পরার্মশ দিবো আমি চাচ্ছি যেন মনে টাকাটা থাকে safe থাকে ভবিষৎ এ টাকাটা আমি বাড়াইতে পারি এই রকম কিছু আর কি এখন সব চেয়ে low risk এর মধ্যে ওটা হচ্ছে এর bank এর করা একটা হচ্ছে বাংলা দেশের সঞ্চয় পত্র কেনা আহ fixed deposit এর সমস্যা হচ্ছে ওদের আবার ইন্টেরেস্ট টা কম ছয় পাঁচ ছয় percent বেশি হলে সাত percent এই রকম interest দেয় আর আপনি যদি সঞ্চয় পত্র করেন সেই খানে প্রায় নয় থেকে এগারো percent এর মতো interest দেয় এখন যদি আপনি নিজের নাম করেন ওখানে সম্ভবত interest টা কম আর আপনার বাসায় যদি বয়স্ক যদি কোনো মহিলা থাকে সাঠ বছরের উপরে ওর নাম করলে আবার interest বেশি হবে আপনার মা তো সম্ভবত সাঠ বেশি না বয়স

আপনি চাইলে ওই ওই টাকা চাইলে সঞ্চয় পত্রে উনার নাম খুলতে পারেন সেই ক্ষেত্রে interest একটু বেশি পাবেন

হ্যাঁ হ্যাঁ মহিলাদেরকে একটু সুযোগ সুবিধা এই দিকে দিয়ে

মনে করেন এই যদি টাকাটা দিয় পুরোটা দিয় সহ্য করতে হবে তাই তো না এখন পুরাটা করবেন কি করবেন না সেটা ভিত আপনার ওপর বিষয় তবে একটা বিষয় হচ্ছে আপনি যদি ধর্ম দিক দিয়ে চিন্তা করেন তাহলে Intrest একটু হারাম হারাম এই বলা যাই আপনি যদি জানলে interest বলতে এটা Fixed Income না Fixed Income বলতে হারাম তো আপনি যদি একটা না চান একটা ভালো Offer হচ্ছে Share market এ Bigness করুন যে Share market তা হবে সেটা ইসলামিক দিক থেকে ঠিক হবে তাই তো হ্যাঁ ওই দিক থেকে যেহুতু লাভের chance ও আছে আবার lose এ chance ও হবে তো ওই খানে অবশ্যই হারামের বসায়টা নাই যেটা হালালে হবে share market সম্পকর্কে আমার ধারণাটা share market সমন্ধে আমি বুঝিনা তা কেমন বিষয়টা share market হচ্ছে বাংলাদেশ যে বড়ো বড়ো company গুলো আছে সেগুলো শুধু তো director দেড় থেকে বা মালিক এর কাছে সব share থাকে টাকা invest করে তেমন না ওর জনগণের কাছে টাকা নেই তো টাকা নেওয়ার জন্যে কি করবে ওরা আহ বাংলাদেশ এর দুইটা share market আছে CSCciccagon stock আরেকটা হচ্ছে DSCDhaka stock change তো ওই খানে ওদের share কেনা রয়েছে ওটাকে secondary market বলে তো এখন থেকে আপনি share কিনতে পারেন চাইলে দাম কম থাকলে কিনতে পারেন আর দাম বাড়লে বিক্রি করতে পারেন এই ভাবে ব্রিক্রি করার পর লাভ হইলেই ঐটাই আপনার লাভ আরকি অথবা আপনি চাইলে long term এর ধরে রাখতে পারেন বা hold করতে পারেন অথবা daily trading করতে পারেন সেটা আপনার ওপর depend করতেছে share market সমন্ধে জ্ঞান কতটুকু আছে ওটার ওপর depend করছে না এইযে আমার আসলে এই সম্পর্কে একবারে জ্ঞান নাই তো এই আপনাকে সেই জন্যেই phone টা করা তা আমি মনে করি তো শুরুতে কি করতে হবে আমাকে share market এ আমি যুক্ত দিচ্ছি আপনার তো bank account আছে তাই না

তো এই bank এ account আছে সে bank এ গিয়ে কোনো officer কে বললে হবে যে আমার একটা BOAaccount খুলতে হবে মানে share market এ এ ঢুকতে যাচ্ছেন একটা BOAaccount লাগবে তো ওনারাই BROaccount খুলে দেবে তো BROaccount খোলার পর agent এর মাধ্যমে share মানে কোনো company share চাইলে কিনতে পারবেন বা বিক্রি করতে পারবে

agent বলতে কি ওই bank এর agent না হ্যাঁ bank এরই আপনার হয় যেহুতু কেনা বেচা করি তো স্বাভাবিক ভাবে কিছু commission তো দিতেই হবে five percent আর কি

invest বলতে invest তো করবেন আপনি আপনার

এখুন আপনি তো বলতেছেন কোনো ধারণা নাই তো ধারণা না থাকলে সম্যসা হচ্ছে কি সে আমাকে তো আসলে অনেক share ছাড়া expert করা বা বিনিয়াকর অনেক ঝুঁকিপূর্ণ আর এখুন তো হচ্ছে trading অনেক তো down হম share market এর অবস্থা তো অনেকেই খারাপ বলা যায় যেমন দুই হাজার নয় সালে আপনার খেয়াল আছে কি না জানিনা

কোটিপতি থেকে রাতারাতি একদম পথে বসছে এখুন খুবই risky একটা জায়গা এরকম সম্ভবনা আছে যেরকম ধস নামার সম্ভবনা আছে এরকম ধস না নামলেও কাঁচা কচি তো যেতেই পারে বলা যায় না পুরো বিশ্বে হয়তো শুধুই বাংলাদেশ এ হৈহয়েছে এমন না ওই সময়ে অনেক দেশেই হয়েছে আচ্ছা আচ্ছা ইটা অনেক দেশেই সম্যসা তা হয়েছে তাই তো এই ধস নামটার কারণটা কি ধরেন যে এখুন আহ আপনি যেটা বললেন যে একটা company share এর company কিনলে মানে ইটা তো আমার টাকা তা নিয়ে ব্যাপসাই করছে তাই না যেমন ধরে আমার টাকা টরে পাঁয়ে ফেলবো গ্রামীণ phone বোরো বোরো company গুলো ব্যাপসা করলো তোমার তো loss খায়েনা আমি যত টুকু জানি তাহলে ধস তা কেন

আসিয়া আসিয়া এর আপনি তো সবটাই নাম শুনেছেন তাইনা

বরো company মানে যে সব সময়ে লাভ হবে বিষয় টা এমন না আচ্ছা তাহলে সেই ক্ষত্রে আমাকে company করা ক্ষেত্রে মনে হয় একটু সচতেন হতে হবে তাই তো হ্যাঁ অনেক স্বচেতন হতে হবে অনেক analysis করতে হবে finance বিষয় অনেক জ্ঞান রাখতে হবে আর কি তবে আপনার যদি কোনো জ্ঞান না থেকে সব থেকে সেই phase তার ভালো একটা option হচ্ছে mutual fund এর মাদ্ধমে invest করা আচ্ছা mutual fund তা কি জিনিস? mutual fund হচ্ছে basically share market invest করে তবেই mutual fund এ fund manager থাকে তো ওই fund manager অনেক expert ধরেন একদম এসব বিষয় পড়াশোনা করছে অনেক জানাসোনা market এ কখন কি হয় না হয় সব বুঝতে পারে উনি কি করবেন উনি এরকম আপনাদের মতন হাজার হাজার বা শত শত লগ দেড় কাছ থেকে একটা টায় নির্দিষ্ট amount এর টাকা নেবে তো এই টাকা নিয়েন সব গুলো টাকা একসাথে করবেন ধরো একশো কোটি টাকা হইসে তো ওই একশো কোটি টাকা এখুন বাজারে যত share আছে ভালো ভালো share গুলো choose করলে share করে নিয়ে নির্দিষ্ট ওদের জ্ঞান অনুযায়ী মানে invest করবে

হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই ওরাই আপনার বাকি কাজ করবে এই ক্ষেত্রে ধরেন আপনি ওদেরকে একশো টাকা দিলেন োর আবার একশো টাকা invest করে না একশো টাকার মধ্যে একটাকা োর charge হিসেবে কেটে নেবে

staff এর staff এর বেতন আছে তো সেই হিসেবে একশো টাকার মদদে ধরেন একটাকা বা দুই টাকা নিজেরা রাখবে বাকি টাকাটা invest করবে আপনার হয় বিভিন্ন ভালো ভালো company তে আচ্ছা আচ্ছা mutual fund এর মাধ্যমে কি loss খাবার সম্ভবনাটা আছে

option যেখানে ঝুঁকি কম আচ্ছা আচ্ছা আপনি চাইলে এখানে SIPmutul fund এর SIP এর মধ্যেও রাখতে পারবেন এখুন SIP তা হচ্ছে প্রতি মাসে নির্দিশ্ট তারিকে একদম নির্দিষ্টটি টাকা জমা দিতে হবে যেমন ধরেন আপনি যেন ফেব্রুয়ারী মাসের এক তারিকে open করলেন account তো প্রতি মাসের এক তারিকে আপনার কাছে ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে open করলেন প্রতি মাসে এক তারিকেই পাঁচ হাজার টাকা করে জমা দেবেন তাই এখুন এখানে যা হচ্ছে নির্দিষ্ট income এর এ আসে মানে নির্দিষ্ট income যারা চাকরি করে তো এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি loss এর chance তা অনেক কমে যায় যেহুতু প্রতি বছর প্রতি মাসে invest করা হয় একটা নির্দিষ্ট amount আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে ইটা কি অনেকটা এরকম যে আমাকে মাসিক মাসিক কিস্তি হিসেবে দিতে হবে এরকম বিষয় তা বললে? যদি সে হিসেবে এরকম দিতে পারবে তবে এখানে একটা বিষয়ের খেয়াল রাখতে হবে হম

এক দু বছর পর টাকা উঠায় নেবেন এরকম চিন্তা করলে আল্পনার loss হওয়ার সম্ভবনা বেশি আপনাকে

তো সব থেকে ভালো হয় দোষ পনেরো বিশ বছর রাখতে পারবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে জমা দিলাম দোষ বছর রাখলাম আপনার জমা দিচ্ছেন দোষ লক্ষ টাকা ওই দোষ বছরে পুরো টাকাটা বিশ লাখ টাকা বা পঁচিশ লাখ টাকা হয়ে যায় আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমার লাভের লাভের অংশটা প্রতি মাসে মাসে আসবে নাকি একবারে শেষ পর শেষে আসবে? এখুন প্রতি মাসে লাভ হইতে পারে loss হইতে পারে হম লাভ হইবে যখন আপনি অনেক দিন ধরে রাখবেন টাকা আপনি যে চিন্তা করেন যে এক বছর পর টাকা নিয়ে নেবেন তুলে ফেলবেন তাহলে আপনি loss খাবেন। আপনার এটার সব থেকে বোরো শক্ত জিনিস তা হচ্ছে যে কাভি এর সবচেয়ে বোরো ইচ্ছে অনেক দিন ধরে রাখতে হবে কম পক্ষে পাঁচ বছর আজ বছর টাকাটা লাভ আসলে টাকা তো আপনার bank account এ যুক্ত হয় যাবে তো ঐটা না তুল্লে আবার invest করা তা সব থেকে বেশি বুদ্দিমানের কাজ হবে

আচ্ছা তার মানে বিষয়ে তা অনেক এরকম হচ্ছে যে আমি টাকা তা যেটা bank এ রাখবো ওটা আমি হাথ দিতে পারবো না ওঠাবো না আমি ওখানে লাভ হচ্ছে যাইহোগ bank এই থাকবে

মানে লাভের লাভ বেশি লাভ করতে চাইলে মুনাফাটা আসবে সেই মুনাফাটা আবার invest করবেন তাহলে আবার ওটার ওপর একবারে শেষের দিকে উঠাইয়া নিয়ে যাবো তাইতো

আমাকে পরমার্শ গুলো দেয়ার জন্য আমি খুবই উপকৃত যে খুবই চিন্তিত ছিলাম সুন্দর ধন্যবাদ। সমস্যা নাই আপনার আর কোনো suggestion এর দরকার হলে আবার call দিয়েন আচ্ছা অসংক্ষ ধন্যবাদ তাহলে আজকের মতন এখানেই রাখছি ভবিষ্যতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ।

আপনার নাম শায়ন? hello

কে রিতম? হ্যাঁ, আবার বলে গলা বুঝতে পারব না

হ্যাঁ আমি না আমি ফোনটা দেখেই ভাবছি যে কে করলরে ভাই। আমি বললাম গলাটা শুনতেই

বলছি তুই পড়তে পড়তেই আসছিস কি? না না না তুই আসছিস? না, আমি তো আমি তোকে ফোন করলাম তার কারণটা হচ্ছে যে কোনো উপায় আছে তোর কাছে graduation পাশ করার না পড়ে।

না ঠাকুরের থোবরাটা ঠিক আছে কিন্তু

আরে কিছু তো একটা কর। আমার তো এই যে semester টা দিলাম ভাই প্রতিটায় আমি supple হবো একটা যদি আমি টুকতে পারি। আর যাও পাশে বসেছে একটা ছেলে দেখাচ্ছে না ভাই ইচ্ছে করে। কি বলবি?

গেরুয়া পড়েছিল। এই ছেলেটা দেখাচ্ছে না বলে ওই অটো একটা ছেলে টুকছিল মনে আছে?

ও ও দেখাচ্ছে না ভাই। কিছুতেই দেখাচ্ছে না। এরকম ভাই আমি দেখিনি কাউকে। আমার এটা প্রথমবার experience হলো। যে কেউ টুকছে আবার দেখাচ্ছে না। এবং COC bar কি খুলেছে না নাকি? না না তাহলে এখন কি করছিস? কোন কাজে লাগ। বুঝছি না। কাজ ফাজ তো দে। কি যে করি।

এখনও কাজ দেখছি। তা আমি তো নিজেও কাজ দেখছি।

কি সেটা?

বিপিও মানে হচ্ছে call center customer care support কি করব গিয়ে? ওখানে কাজ করব কাজ। কাজ হচ্ছে কল নিতে হবে তোকে সারাদিন। সারাদিন বলতে কি আট ঘণ্টা call নিতে হবে eight hours এক ঘণ্টা break থাকে। এবার তোর ঘরে কি system টিস্টেম আছে কিছু। না তো

system বলতে গেলে IP লাগবে আর চার GB ram হলেও চলবে, আট GB হলে একটু ভাল হয়। আর পাঁচশো বারো SSD হলেই enough মোটামুটি দেখ একটা কাজ যদি পেয়ে যাস, ঠিক আছে। তুইতো একটা system কিনে নিতে পারবি। এই EMI তে হলেও তুইতো কিনে নিতে পারবি না? তোর EMI মানে কি বলব ল্যাপটপ ফেপটপ আমি তো নিজেই কিনেছি।